ধর একটা bus এ কতজন আঁটে প্রায়ই পঞ্চাশ থেকে ষাট জন। এক দুটো করে seat তা পঞ্চাশ তো ষাটজন

হ্যাঁ একদম ঠিকই বলেছ একটা bus এইতো পঞ্চাশ থেকে ষাটজন, হ্যাঁ ঠিক ঠিক ঠিক, seat পিছু তুমি ধর তাহলে পঞ্চাশ থেকে ষাটজন হবে। হ্যাঁ। দেখ যদি দুরে বা দূরে travel করানো যায় তো seat পিছু ধরে কারণদাঁড়িয়ে তো কেউ যেতে পারবে না না। না সেটা দেখ ঠিক কথা বলেছো মানে এতটা একটা দূর এতটা দূর কিন্তু দাঁড়িয়ে যাওয়া সম্ভব না আবার আহ রাস্তার পরিস্থিতি তো তুমি জানো কোথায় খাল কোথায় ঝিল মূলত রাস্তা না না সমান না এবার অতটা দূর যাওয়া কিংবা অসম্ভব হয়ে পড়বে দাঁড়িয়ে। সেটাই। এটা একটা খারাপ দিক আর ভালো দিক তো অবশ্যই আছে জগন্নাথ মন্দির তো মানে ঘুরবে তো মনে হবে যে ~ যেন আলাদা একটা জগতে এসে গেছি। বুঝলে? সেটা ঠিক ঠিক তা বলছি মানে তোমাদের এইযে tour টা ছিল সেটা কতদিনের মানে tour ছিল সেটা কতদিনের মানে tour ছিল না মানে কতদিন তোমাদেরকে নিয়ে যাওয়া মানে ওরা বলেছিল যে এতদিন এই ছহাজার টাকার বিনিময়ে তাছাড়া কতদিনের tour টা? হ্যাঁ ওটা বলতে গেলে ওটা সাত দিনের tour ছিল আমাদের বুঝলে?

পর আবার ওরা এর সাতদিন মানে ঘুরিয়ে তারপর তোমাদেরকে আবার বাড়ি নিয়ে আসবে তাই তো? হ্যাঁ। মানে সাতদিন তো আর পুরোপুরি ওখানে ঘুরানো যাচ্ছেনা যেতে ধর time লাগছে। হ্যাঁ দেখ যেতে কতটা সময় লাগল মানে ওখানে যদি তুমি bus এর মধ্যে যাও বা আসো তার মধ্যে কতটা সময় লাগছে তোমার? যেতে সময় লেগেছে ধর আমি এখান থেকে চেপেছিলাম তিনটের সময় দুপুর আহ সারারাত গিয়েছিলাম ন’টা। প্রায় তুমি চব্বিশ ঘন্টাই ধর bus এ কারণ ধর একটা bus তো running বলবে না।

এ এজন্যে কিন্তু অনেকটা সময় কিন্তু লেগে যায় দেখ তুমি। হ্যাঁ হ্যাঁ একদম ঠিক বলেছো কারণ ধর আমরা যখন যাই মানে এখান থেকে ধর দুর্গাপুর গিয়ে hold করেছিলাম মানে আমাদের রামপুরহাট থেকে দুর্গাপুর, ওখানে গিয়ে hold ধর একটা জায়গা ভালো পেয়েছিলাম মানে মন্দিরের মতন। ঠিকাছে?

তা ওখানে জরটল সব সবকিছু ভালো ছিল বলে ওখানে camp করে ওখানে রান্না করল দিয়ে ওখানে খাওয়া দাওয়া করে রত্রে bus ছাড়লো।

হ্যাঁ। একদম ঠিক বলছো যদি ঘোরা বলতে দু থেকে তিন দিন বা চার দিন। তারপর তো ধর ওখানে গিয়ে কিন্তু ওখানে যে market টা না তোমার ম~ মানে রাত্রেবেলা তোমাকে যা লাগবে না মনে হবে যেন আলাদা জগতে এসে গেছি। তারপর তো তুমি সমুদ্র সৈকত আছে, প্রচুর প্রচুর তুমি পুরী একটা বেশ ভালো জায়গা। হ্যাঁ দেখ সেটা তো বটেই মানে একটা যেহেতু তো মানে তীর্থস্থানটা সেই জায়গাটা তো খুব ভালো হবে কারণ দূর দূর থেকে traveller রা এর বা tourist রা এখানে ঘুরতে এসে এ জায়গা টা তো নিশ্চয় ভালো হবে মানে খারাপ হবে না বলছি। সেটাই। ঠিকাছে

হ্যাঁ বলছি একটুপর phone করছি হ্যাঁ আমার একটা বন্ধু এসছে ঠিক আছে?

ঠিক আছে তাহলে এ নিয়ে আমরা পরে একদিন কথা বলবো ও তা যদি তুমি কখনো আবার যাও ওখানে তাহলে আমাকে একবার নিশ্চয়ই জানিয়ো ঠিকাছে তাহলে তোমার আমার আর ওখানে গিয়ে এর যাওয়া টাওয়া হবে মানে ঘুরে আসাটা হবে আবার তোমার এ যা শুনলাম এ এ শুনে তো আমার আরো যেতে বেশি ইচ্ছা করছে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই আরো কথা আছে তোমাকে আমি একটু পর phone করে বলছি ঠিকাছে একটু বন্ধুর সঙ্গে কথা বলে নিই আমি? হ্যাঁ বেশ ঠিকাছে তাহলে রাখো, উম পরে আবার call কোরো কিন্তু হ্যাঁ।

hello স্নেহা কিরে কেমন আছিস? ভালো আছি রে, তুই কেমন আছিস? এই চলে যাচ্ছে তো এই কিছুদিন আগে শুনলাম সিকিম গেছিস, জায়গাটা কেমন? weather কেমন? বেশ সুন্দর ছিল রে. খুব সুন্দর ছিল weather টা. মানে খুবই ভালো আমার বিশালই ভালো লেগেছে. ওখানে ঘুরে অনেকদিন পর ঘুরতে গেছিলাম.

ভালো লেগেছে. আর ওখানকার মানে কি বলতো ঠাণ্ডা ঠাণ্ডা পরিবেশ ছিল. আমরা যখন এখান থেকে গেছি এখানে প্রচন্ড গরম এতো heat waves আসছিলো তো আমরা ওখানে গিয়ে just এক সপ্তাহের জন্য ছিলাম আলাদা mental peace আসছিলো এবং তোরও একবার ঘুরে আসা উচিত জানিস তো মানে সবারই একটা break এর দরকার পড়ে না

আর base সিকিম গেছিলাম. এইবারে আমরা South সিকিম ঘুরতে গেছিলাম. তো খুব ভালো লাগছিল. আমরা tracking এও গেছিলাম কিন্তু এত কিছুর মাঝখানে সবই ঠিক ছিল ঘোরা যাতায়াত আমার কলকাতা এসে আবার ভীষণ ভাবে ঠান্ডা লেগে গেছে মানে ঠান্ডা গরম ঠান্ডা গরম পরিবেশটা করতে করতে ভীষণ ভাবে ঠান্ডা লেগে গেছে. এটা এক সপ্তাহ ভীষণ problem এ কাটাচ্ছিলাম. now এখন ভালো আছি. তোর শরীর ঠিক আছে তো এমনি? হ্যাঁ ওটাই জিজ্ঞেস করা ছিল তোর শরীর ঠিক আছে তো এখন মানে weather changes হয়েছে মানে ঠান্ডা ছিল ওখান থাকে এসে

এখন better তো?

হ্যাঁ আমি তো ভালো আছি আর এখানে যা গরম ভালো থাকার কথা বলিস না।

পুরীতে গেছিলাম. আসলে কি বলতো বাবা মার সাথে বাবা বলছিল যে দীঘাটা prefer করবে. দীঘাতে যাওয়ার খুব ইচ্ছে ছিল. কারণ ওখানে আমাদের নিজেদেরই তো বাড়ি তো বলছিল চো ঘুরতে চল. আমি বাবাকে বললাম অনেক দিন পুরী যাওয়া হয়নি. পুরীর মন্দিরটাও দেখার খুব ইচ্ছে ছিল ওখানে জগন্নাথ মন্দির আছে একটা খুব সুন্দর. মানে গিয়ে পুজো দিলাম জায়গাটা এতটা পরিমাণে সুন্দর না কি বলবো? তো আমি prefer prefer করবো তুই ওখানে একবার ঘুরে আসতে পারিস। জায়গাটা মানে এত দূর journey করে এত কষ্টে মানে এইরকম একটা weather এ গেলেই শরীর খারাপ নিয়ে এলি তো এখান আসলে শরীর খারাপ নিয়ে আসেনি মানে যাতায়াত করে কলকাতায় আসার পর ঠান্ডা লেগেছে. মানে আমি তো গেছিলাম যখন তখন তো প্রচন্ড গরম ছিল এবার ওখানে গিয়ে বেশ ভালোই সময় ছিল তো এখানে আসার পর weather টার সাথে change করতে গিয়ে ব্যাপারটা ঠান্ডা লেগেছে. নাহলে ওখানটা এমনি পুরোপুরি খুব সুন্দর জায়গা. অসুবিধা হবে না গেলে

আবহাওয়া খুব সুন্দর. সকাল সকাল মানে এই ভোরের time টায় গেছিলাম আ কি বল তো বালি যত গরম হয় তত বেশি ঠান্ডা হয়ে যাবে রে. আমাদের রাতের বেলা এরকম Season এ রাতের বেলা যেমন এত গরম ওখানে রাতের বেলা Blanket দিয়ে শুতে হয়েছে এতটা পরিমাণে ঠান্ডা তাই নাকি? হ্যাঁ আমি ভাবতাম যে ওখানে গিয়ে তুই হয়তো এরকম একটা time এ গেলে হয়তো খুব গরম পাবি মানে স্বাভাবিকই এখানেই এত গরম ছিল একদম. মাঝে তো বৃষ্টি. হ্যাঁ, মাঝে তো বৃষ্টি ফিষ্টি হচ্ছিল আবার. তখন আমরা ওখানে ছিলাম

বাহ্ কি কিনলি? ওটা সবটাই তোকে বাড়ি গিয়ে তোর জন্য একটা gift কিনেছি আমি বাড়ির জন্য কিছু জন লোকজনের জন্যে কেনা হয়েছে মানে বাড়ির আত্মীয়-স্বজনের জন্য কিছু জিনিস কিনেছি জায়গার জায়গায় জায়গাটা এত সুন্দর জিনিস কিনবো না এটা হতে পারে. তো তোর জন্য একটা gift কেনা আছে. হতে পারে. সেটা আমিও কিনেছি. মানে ঘুরতে যাবো. memories তো নিয়ে আসতেই হয় আমিও গেছিলাম আমিও আমাদের যেহেতু joint family আ কাকু কাকি তারপরে ভাই বোনেরা আছে তো ওদের জন্যেও মা আবার কয়েকটা শাড়ি কিনেছে রে দেখলাম আমি নিজের জন্যও দুটো নিয়েছি. তোর জন্যও কিছু জিনিস এনেছি. আসলে দেখা হলে তোকে আমি দেবো আচ্ছা আ আরে কি বলতো তোকে আমি বলতাম ঘুরে আসার জন্য তুই তো সিকিম থেকে ঘুরে এলি ভাবলাম মানে এখানে এসে তোর তো শরীর খারাপ করে

ওখানে মন্দিরে পুজো দেওয়ার খুব ইচ্ছে ছিলো আমি বলবো এই time এ না গিয়ে তুই এরকম weather না prefer করে তুই যেতে পারিস October এর মাঝামাঝি তুই গিয়ে ঘুরে আসতে পারিস ওই time টায় গেলে আরো বেশি ভালো হবে বেশি সুন্দর হ্যাঁ খুব বেশি ঠান্ডাও না. খুব বেশি গরমও না. হ্যা. সত্যিই ওই October এর time টা খুব সুন্দর একটা time. এই weather বেশ ভালো লাগে ভাই হ্যাঁ. তারপরে? মায়ের জন্য কিছু নিয়ে আসিস নি মায়ের জন্য বলতে মা তো আমাদের সাথেই গেছিল. মা নিজেই নিজের জন্য জিনিসপত্র কিনলো ওখান থেকে আমি family র জন্য জিনিস নিয়ে এসছিলাম. কাকু, কাকিমা. হ্যাঁ এবার ভাই বোনদের জন্য কিছু জিনিস কিনে এনেছি. ওরা যায়নি আমাদের সাথে. শুধু মা, বাবা, আমি, ভাই বোন গেছিলাম ও আচ্ছা আচ্ছা সবাই মিলে গেছিলি। আমার গেছিলাম আমরা গেছিলাম আমি মা বাবা আর বাবার বন্ধুদের family গেছি total বাবার বন্ধুরা তিনটে বন্ধু গেছিল এবং তাদের family গেছিল ওখানে গিয়ে আমি partner পেয়ে গেছিলাম মানে ওদের ছেলেমেয়েরা আমারই বয়সে ছিল তো আরো বেশি করে মজা হয়েছে জানিস মানে সবাই একই রকম বয়সে তো বেশ আড্ডা সারাদিনের শেষে গিয়ে মানে ঘুরে ফিরে এসো. ওখানে যেহেতু বেশি রাত অবদি বাইরে থাকা যায় না. পাহাড়ের travel টা কেমন করলি? পাহাড়ের travel টা খুব much fun হয়েছে. too much মানে আমরা উঠলাম মনে হয় April মাসের সাত তারিখে ওখানে উঠে হচ্ছে সেইদিন রাতটা ছিলাম তারপর আ ছঘন্টা আমাদেরকে উপরে উঠতে হয়েছে মানে যেখান থেকে ট্রেন থেকে নামার পর গাড়ি করে ছঘন্টা উপরে উঠতে হয়েছে এবং অনেকটা journey ছিল. তো অনেকটা tired হয়ে গেছিলাম যেহেতু. tired হয়ে যাওয়াটা খুবই স্বাভাবিক অনেকটা. যেহেতু journey হয়েছে তো ওখানে আর সেদিন কোনো plan বানায়নি মানে সেইদিন আর কোথাও side seen বা lang:Hinकुछ भीlang:Hin plan করেনি সোজা ঘরে গিয়ে একটু rest নিয়ে খাওয়া দাওয়া করে মনে পড়লো ওখানে খাওয়া দাওয়া করতে গেলে তোকে আগের থেকে বলে রাখতে হবে জানিস তো মানে হুট করে তুই যদি বলিস তুই এটা খাবি বা ওটা খাবি ওরকম পাওয়া যায় না সচরাচর মানে ওরা অনেক নিচ থেকে খাওয়ানো যেহেতু অনেকটা উঁচুতে আমরা ছিলাম. তো ওখানে সব সময় আমাদেরই কলকাতার মতন everything খুব easily available নয় মানে অনেক দূর থেকে journey করে নিয়ে আসি. থাকতে হবে. sea side food গুলো তো খেয়েছিস নিশ্চয়ই. ওই জন্যই বলছি একবার ঘুরে আয়. জায়গাটা অসাধারণ. অসাধারণ. কি বলবো আরে কি বলতো hopefully আমাদের পুরো total family টাই যাবার কথা ছিল. এবারে আমার কাকু কাকিমা যেতে চাইছে না. বলছে পুরীতে আমি যাবো না. দীঘাতে ওখানে বাড়িও আছে. বাড়িতে ঘুরে আসবো আমার ওটা ভালো লাগলো না বাবাকে বললাম বাবা চলে পুরীতেই ঘুরে আসি. একবারও যাওয়া হয়নি. খুব ইচ্ছে ছিল. আর পুজো দেওয়ারও খুব ইচ্ছে ছিল তো ঘুরে এসছি ওই কারণে ভালো করেছিস রে খুবই ভালো করেছিস ওখানে আমি শুনেছি যে জায়গাটা খুব সুন্দর. আমি দিঘায় গেছিলাম এমনি. কিন্তু ছোটবেলায়. কিন্তু তারপরে পুরী যাওয়ার নেই. যাবো. আমি বাবা মাকেও বলে রেখেছি. যেমন আমার যাওয়ার খুব ইচ্ছা. দেখা যাক একদিন যাবো তুইও পারলে একবার সিকিম ঘুরে আয় মানে খুবই সুন্দর তুই তুই পাহাড় পছন্দ করিস না সমুদ্র বেশি পছন্দ করিস? সমুদ্র পছন্দ করি বলেই তো দিঘাটা skip করেছিলাম দিঘাতে তো সমুদ্র আছে. আমার বাড়ি বলে আর গেলাম না. পুরীটা ওই য ওইটা ওই জন্যেই prefer করলাম যে বাবাকে বললাম যে বাবা চলো একটু ঘুরে আসি. সমুদ্র দেখে আসি। জায়গাটা তো খুবই সুন্দর. সমুদ্রের ধারে বসে খাওয়া দাওয়া করা, আড্ডা মারা. গল্পগুজব করা বাবা মার সাথে ছিলাম তো খুব. ভালো কেটেছে বেশ। সমুদ্রের জায়গাটা খুব ভালো লাগে. তোর? আমার এই দেখ সেরকম ভাবে বলতে গেলে according to my mood বুঝেছিস তো মানে পাহাড় হলে পাহাড়ের মতন করে যদি ঘুরতে ইচ্ছা করে তাহলে পাহাড়. যদি সমুদ্র ইচ্ছে করে সমুদ্র মানে ওরকম constant কিছু ভালো লাগে না. জানিস তো? মানে শুধুই সমুদ্র অপছন্দ, পাহাড় না. দুটো দু'রকমের সৌন্দর্য আছে. জানিস তো দুটোতে. মানে কোনটারই তুলনা টানা যায় না. মানে সেরকম ভাবে বললে মানে দুটোই খুব সুন্দর লাগে আমার পাহারটা এইবারে prefer করেছিলাম cause

ok মুখে শুনে মনে হচ্ছে যে না পাহাড়টা একবার যাওয়া উচিত. আমি ওটা skip করে গেছি আমার life এ যা যা ঘুরেই আসি তাহলে পাহাড়টা কেন skip করবো? পাহাড়ে ঘুরেই আসবো? পাহাড়ের journey টা কেমন ছিল? জায়গাটা কেমন লাগলো? তুই যা নিজে গিয়ে একবার experience কর আমি বলব দেখবি বুঝতে পারবি দুটো দুরকমের সৌন্দর্য. just আলাদাই লাগবে. মানে দুটোই সুন্দর ভাই. খুব সুন্দর আরে পাহাড় টা পাহাড়ের মতন আর মানে কি বলবো মানে পাহাড় জিনিসটা আমার খুব একটা পছন্দের নয় তাও যখন তুই বলছিলি যে সিকিম জাবি জাবি করছিস আমারও কেমন মনটায় ইচ্ছে করছে যে না দীঘা যাচ্ছে তাহলে আমিও একবার ঘুরে আসি. হয়তো সুন্দর হবেই. সমুদ্র তো সবসময় যাচ্ছি. সব সময় ঘুরছি আরে তার সাথে সাথে এবার আমাদের অনেকগুলো ছবি তুলেছি জানিস তো প্রচুর ছবি তুলেছি নানান রকম জায়গায় নানা রকম side seen করে তো তোকে আমি দেখাবো ছবিগুলো. তো দেখবি ভালো লাগবে তাহলে একবার ঘুরেই আসি সিকিম।

বেশ. অনিক আর তার থেকে বড় কথা tracking এ গিয়ে তো মনে হয় আমি প্রচুর ছবি তুলেছি. তোর একবার tracking এর experience করা. মানে আমি personally বলবো. তোর একবার tracking experience করা দরকার মানে ওটার মধ্যে না একটা আলাদাই fun আছে। খুবই ভালো লাগে খুবই ভালো লাগে. তুই একবার tracking টা করে দেখতে পারিস. আমার মনে হয় তোর ভালো লাগবে. বেশ ভালো আমি তাহলে যাবো যদি সিকিমে যাই না তাহলে ওই January র middle এ

আর মাঝামাঝি গিয়ে ঘুরে আসবো. এই time টা যাব না. শরীর খারাপ বাধাতে হবে। এসে কলকাতায় ওখানে আমার trip এ আমার সিকিমের সব থেকে ভালো লেগেছে হচ্ছে tracking টা আর তারপর হচ্ছে আ Bird Sanctuary তে গেছিলাম জানিস তো মানে অনেক গাছের মধ্যে অনেক পাখি হ্যাঁ? অনেক ধরনের পাখি? নানা রকমের? প্রচুর ধরনের পাখি নানান রকমের মানে তুই হয়তো ভাবতেও পারবি না এতগুলো পাখি যা ওখানে এত care করে রেখেছে এবং মানে আজও ওদেরকে গুছিয়ে রেখেছে এবং সুন্দর করে তাদের care নেয় এবং প্রচুর পাখি মানে just uncountable বলতে পারিস মানে huge একটা জায়গায় ওদেরকে আ রেখেছে আজ অবধি. আমরা যেগুলো বিলুপ্ত হয়ে গেছে. সেগুলো ওখানে গিয়ে দেখলাম এবং প্রচুর pictuer click করেছি. দেখাই যায় না. মানে আমরা তো এখানে দেখতেই পাবো না. খুবই স্বাভাবিক. ওরা ওখানে গুছিয়ে রেখেছে আমার ভীষণ ভালো লেগেছে. নানান colour এর পাখি নানান রকমের দেখতে এবং কত সুন্দর সুন্দর ছিল. ভীষণ ভালো ছিল। আচ্ছা কি? কি বলে আর পুরীতে শুধু আমার একটা জিনিসই খুবই ভালো লেগেছে যেটা মন্দির। মন্দিরটা দেখার মতো। অসাধারণ. অসাধারণ. আমি ওখানে গিয়ে বসেই পড়েছি. মা বাবা বলছে চ. অন্য জায়গায় ঘুরে আসি. এটা করি. ওটা করি না মন্দিরটা খুব সুন্দর. গেলে আগে first তুই মন্দিরে যাস. মন্দিরটা আগে ঘুরে আসিস। জগন্নাথের মন্দিরে মানে just প্রাণ ঝুড়িয়ে আসে যেটাকে বলে. একবার নিজের চোখে একবার দেখা খুব ইচ্ছা নিজের চোখে।

দীঘা তো ছোটবেলায় গেছিলাম রে. অনেক ছোটবেলায় মানে সেরকম ভাবে বলতে গেলে কিছু মনে নেই. কিছুই মনে নেই। বাবা মায়ের সাথে তখন দাদাও গেছিল আমার সাথে তো অনেক ছোটবেলায় গেছিলাম রে. একবার যাবো. আবার যাবো. মানে. মনে নেই সেরম ভাবে কিছুই new দীঘা আছে, old দীঘা আছে. জানিস তো এটা শুনেছিস তো? হ্যাঁ হ্যাঁ আমরা old দিঘাতেই গেছিলাম মনে হয়। new দীঘাতে আমার একবারও যাওয়া হয়নি রে। new দীঘাটা ঘুরে আসিস জায়গাটা কিন্তু তুই একটা জিনিস ভাব যে আমার দেশের বাড়ির খুব কাছেরই কিন্তু দীঘা. মানে এক দেড় ঘণ্টা তার মধ্যেই পৌঁছে যাওয়া যায়. আমার দেশের বাড়ি হচ্ছে মেদিনীপুরে. হুম. তো আমরা যখন অনেক লম্বা vacation থাকে আমাদের school এ. তখন আমরা ওরকম যেতাম না. নিশ্চয়ই মেদিনীপুরে যেতাম কিন্তু একেবারেই বুঝি যখন আমি অনেক ছোট ছিলাম আচ্ছা ওখান থেকে বেশি দূর নয় রে, খুব একটা বেশি দূর নয়. এক ঘন্টা just মানে আমারও তো বাড়ি ওখানেই. মেদিনীপুর side ই. তো আমাদের বাড়ি থেকে দীঘাও ওই এক ঘন্টার যাতাযাতের রাস্তা মানে সেরকম ভাবে চাইলে কিন্তু যদি দেখিস এক ঘন্টা তো ওখানে যাওয়া যায় আমাদের এখান থেকে মানে আমরা যেখানে থাকি এই মুহূর্তে সেখান থেকে একটা bus ধরলেই কিন্তু যাওয়া যায়। তো হুট করে একটা plan করে কিন্তু আমরাই যেতে পারি একসাথে আবার ওটাই তোকে বলছিলাম যে চ তাহলে একদিন দীঘাটাই prefer করি আমরা মানে সব বন্ধু বান্ধবরা মিলে একটা tour বানাই দীঘাটাও দীঘার জায়গাটাও তো খুব সুন্দরই খুবই সুন্দর আ বন্ধুদের সাথে যাওয়ার জন্যে তো আহা ভালোই. বেশ ভালো. সমুদ্রের ধারে বাড়ি ঘর নিলাম. মানে room নিলাম একটা খাবার দাবার একটা হ্যাঁ sea side এই বেশি ভালো হয় sea side টা হলে না খুব ভালো হয় মানে এই Hotel এ গিয়ে fresh ট্রেস হয়ে একটুখানি নেমে beach এর side এ বসলাম. একটুখানি আড্ডা দিলাম. খাবার দাবার খেলাম sea side র food গুলো আমার ভীষণ কাঁকড়া খেতে ভালো লাগে. জানিস তো? আর ওখানকার কাঁকড়াটা তো miss করাই যায় না আ হ্যাঁ তাহলে কয়েকদিন ঘুরে ঘুরে আসি তো আজকে আমার একটা জায়গায় যাবার আছে. আজকের মতো তাহলে রাখি পরে একদিন next দিন কথা বলে একদিন ture র plan টা হোক ok ok. ঠিক আছে. বেড়ালাম রে. টাটা.

আমি সাধারণ ঘরের একটা ছেলে

আমি খেলা ধুলা পছন্দ করি ফুটবল কিন্তু সব sports না শুধু ফুটবল

আর ফুটবল মানে মানে শুধু খেলা না ফুটবল মানে আমার কাছে অনেক কিছু

কেন মেসি ভগবানের একটা Gift

জিনিসটাই এমন player -টা আর এটা না যে রোনাল্ড ভালো না রোনাল্ড obviously ভালো যারা অনেক কষ্ট করে এখন একটা জায়গায় আছে রোনাল্ডকেও ভালো লাগে but মেসি আমার বেশি favorite

তোমার পড়াশোনা করি

আর আমাকে ঘুরতে ভালো লাগে

মানে সব জায়গায় বেশি যেতে গেলে পাহাড় পর্বত এইসব জায়গা আমাকে বেশি ভালো লাগে আর কিছু দিন আগেও হয়তো আমি কাশ্মীরে গেছিলাম হয়তো না গেছিলামই

তো birthday -তে আমার ভালোই কেটেছে

আর actually পাহাড় পর্বত জায়গাটা আমাকে ভালো লাগে মানে কিছু একটা থাকে যে শান্তি একটা আলাদা

আর আমাকে মানে সত্যি কথা বলতে আমাকে এই পড়াশোনা টরাশোনা ভালো লাগে না

শুধু পড়তে হয় তাই পড়ি actually আমাকে একটা ফুটবল-ই ভালো লাগে কিন্তু ফুটবল দিয়ে তো সব হয়না ফুটবল player হতে গেলেও তো পড়াশোনা দরকার

আমার পড়াশোনা করতে হয় করি

আর কী আমাকে নতুন নতুন বন্ধু বানাতে তো ভালো লাগে না